getting started with lists এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি নিম্ন শিখতে সক্ষম হবেন
tutorial record করতে ব্যবহার করছি
tutorial অনুশীলন করতে আপনার জ্ঞান থাকতে হবে যে ipython console এ বেসিক পাইথন কমান্ড কিভাবে চালায়
list কি
ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন ipython3 এবং enter টিপুন আমরা এখন ipython prompt রয়েছি
mylist নামক ভ্যারিয়েবল সহ list সংজ্ঞায়িত করুন
লিখুন
python এ strings সর্বদা single বা double উদ্ধৃতিতে রাখা হয়
এখন লিখুন type বন্ধনীতে mylist এবং enter টিপুন
এখানে type একটি ফাংশন যা ভ্যারিয়েবলের datatype return করবে
যেমনকি আমরা দেখতে পাচ্ছি lists we বিভিন্ন datatypes এর elements থাকতে পারে
আগে লেখা code mylist name একটি ভ্যারিয়েবল রয়েছে
python a ভ্যারিয়েবল একটি alphabet বা একটি underscore দিয়ে শুরু হতে হবে
সেটি সংখ্যা দিয়ে শুরু they পারে না এবং python keywords এর মত they পারে না
আমরা এগোনোর সাথে সাথে keywords সম্পর্কে শিখব
keywords এর কয়েকটি উদাহরণ হল for if else elif while in def or and
ভ্যারিয়েবল name spaces বা punctuation বা arithmetic অক্ষর থাকতে পারে না
এগুলি কিছু বৈধ এবং অবৈধ ভ্যারিয়েবলের names
আমাদের lists এ ফিরে আসি list বানানো যেতে press যেমন num underscore list is equal to বর্গাকার বন্ধনীতে one comma two এবং enter টিপুন be
x equal to বর্গাকার বন্ধনীতে উদ্ধৃতিতে a comma উদ্ধৃতিতে b এবং enter টিপুন
এখন কোন elements ছাড়াই খালি list বানান
লিখুন myemptylist is equal to open এবং close বর্গাকার বন্ধনী এবং enter টিপুন এটি কোনো এলিমেন্ট ছাড়াই একটি খালি list
আমরা list we কোনো element সাথে সম্পর্কিত index বা position ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি
elements index value 012 এবং ইত্যাদি দিয়ে শুরু হয়
elements শেষ থেকে অ্যাক্সেস করতে negative indices ব্যবহৃত হয় যা12 এবং ইত্যাদি থেকে শুরু হয়
নির্দিষ্ট list element পাওয়ার syntax হল
terminal যান
লিখুন mylist বর্গাকার বন্ধনীতে zero এবং enter টিপুন
লিখুন mylist বর্গাকার বন্ধনীতে এ one এবং enter টিপুন
video থামান এই অনুশীলন করুন এবং video আবার শুরু করুন
সমাধান করতে terminal যান
লিখুন mylist বর্গাকার বন্ধনীতে minus one এবং enter টিপুন আপনি দেখতে পারেন যে অন্তিম এলিমেন্ট পান যা হল one point two three four
আমরা list a একটি list বানাতে পারি
এই বৈশিষ্ট্যটি lists heterogeneous data structures বানায় এটি list এর ভিতরে list এর জন্য syntax
ভ্যারিয়েবল doublelist এর জন্য list a list অন্তর্ভুক্ত করুন
এখানে দেখানো অনুযায়ী code লিখুন: এখানে b c d list a list রয়েছে যা list a বর্গাকার বন্ধনীতে উপস্থাপিত হয়
এখন doublelist থেকে কিছু element আনা যাক
আমরা বর্গাকার বন্ধনীতে b c d হিসাবে output দেখতে পাচ্ছি কারণ index value one we element হিসাবে list we ভিতরে list রাখে
এখন list এর ভিতরে list থেকে b নামে নির্দিষ্ট element অ্যাক্সেস করার চেষ্টা করি
for জন্য লিখুন: doublelist বর্গাকার বন্ধনীতে one বর্গাকার বন্ধনীতে zero এবং enter টিপুন
এখানে প্রথম প্যারামিটার মূল list এ list এর index উপস্থাপন করে
দ্বিতীয় parameter list এর ভিতরে list এ b এর index value প্রতিনিধিত্ব করে
video থামান এই অনুশীলন চেষ্টা করুন এবং video আবার শুরু করুন
list doublelist এ element and পাওয়ার কি command রয়েছে
negative indices দ্বারা আপনি কিভাবে and পাবেন
list doublelist থেকে আপনি element d কিভাবে পাবেন
সমাধান আপনার screen রয়েছে
আমরা list we elements সংখ্যা যাচাই করতে len ফাংশন ব্যবহার করতে পারি
mylist we elements সংখ্যা সন্ধান করুন যা আমরা আগে বানিয়েছি
terminal গিয়ে screen মুছুন up arrow key টিপে mylist key করুন এবং enter টিপুন
লিখুন len বন্ধনীতে mylist এবং enter টিপুন আমরা mylist we দৈর্ঘ্য four পাই
আমরা append ফাংশন ব্যবহার করে list we elements যুক্ত করতে পারি
এই ফাংশন list এর শেষে element জুড়বে
syntax হল: variable dot append বন্ধনীতে জোড়ার element
terminal যান
লিখুন mylist dot append বন্ধনীতে six এবং enter টিপুন
আপডেট mylist যাচাই করি লিখুন mylist এবং enter টিপুন আমরা দেখতে পারি যে mylist we শেষে sharp এবং six যুক্ত হয়েছে
আমরা lists থেকে elements সরাতে পারি এটি করার দুটি উপায় রয়েছে একটি হল del keyword সহ index ব্যবহার করে
অন্য উপায় হল remove ফাংশন ব্যবহার করে value দ্বারা element মুছে
terminal যান
keyword del index one e element মুছে দেয় the list এর দ্বিতীয় element eggs
আবার লিখুন mylist এবং enter টিপুন আমরা দেখতে পারি যে element eggs list থেকে মুছে ফেলা হয়েছে
mylist list থেকে element hundred মুছুন
for জন্য আমরা remove ফাংশন ব্যবহার করতে পারি লিখুন mylist dot remove বন্ধনীতে hundred এবং enter টিপুন আপডেট mylist যাচাই করি
কি হবে যদি elements পুনরাবৃত্তি হয়
এটি দেখতে একটি dot প্রয়োগ করি লিখুন mylist dot append বন্ধনীতে উদ্ধৃতিতে spam এবং enter টিপুন
লিখুন mylist এবং enter টিপুন এখানে আপডেট হল mylist
এতে spam element দুইবার রয়েছে একটি list এর শুরুতে এবং অপরটি শেষে
এখন mylist dot remove বন্ধনীতে উদ্ধৃতিতে spam লিখে element spam সরান এবং enter টিপুন আপডেট mylist যাচাই করি
আমরা দেখতে পারি যে কেবলমাত্র প্রথম spam মুছে ফেলা হয়েছে
ফাংশন remove ক্রমের প্রথম element সরিয়ে দেয় মনে রাখবেন del keyword index value দ্বারা element সরিয়ে দেয়
remove ফাংশন ব্যবহার করে আমরা index value এর সাথেও কোনো element সরাতে পারি
এটি একটি উদাহরণ দিয়ে চেষ্টা করুন লিখুন k is equal to বর্গাকার বন্ধনীতে one comma two comma one comma three এবং enter টিপুন
তারপর লিখুন k dot remove বন্ধনীতে k বর্গাকার বন্ধনীতে two এবং enter টিপুন লিখুন k এবং enter টিপুন আমরা output 213 দেখি
যেহেতু এটি k বর্গাকার বন্ধনীতে two দ্বারা রিটার্ন করা প্রথম উপস্থিতি মুছে দেয় যা হল one
video থামান এই অনুশীলন চেষ্টা করুন এবং video আবার শুরু করুন
সমাধানটি আপনার screen রয়েছে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
আমরা ও শিখেছি
append ফাংশন ব্যবহার করে list এ elements যুক্ত করা
এখানে সমাধানের জন্য এখানে কিছু স্বমূল্যায়ন প্রশ্ন রয়েছে
এবং উত্তর হল
2 হ্যাঁ list list yes সকল অন্যান্য data types রাখতে পারে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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে